এখানে দূরে-এ একটি হোটেলের সাইনবোর্ড লাগানো রয়েছে-এ -

এখানে ছবিটাতে দেখতে পাচ্ছি দূরে লেখা রয়েছে গ্রীন ভিউ রেস্টুরেন্ট । সেটি হলুদের উপর সবুজের দিয়ে লেখা।

এটি একটি সুন্দর ছবি যা সবুজ গাছ-গাছালিতে ভরা। আকাশের রং ধূসর। দূরে একটি বড়ো বাড়ি রয়েছে।

আর বেশ কয়েকটি আলো ঝুলছে উপর থেকে সামনে অনেক গুলি চেয়ার রাখা রয়েছে সামনে টেবিল ও আছে আর পাশে-এ একটি পাখা রয়েছে।